একটি হলঘর যার ভেতরটা আলোক সহ্য ও ফুল দিয়ে সাজানো হয়েছে এবং নীল রঙের কাপড়েরও কাজ হয়েছে তার সাথে সাদা কাপড়ও আছে।

সেটিতে কাজ চলছে এবং এই রাস্তার মিডিলে মাছের মাথার উপর দিয়ে কিছু তার চলে যাচ্ছে।

এটি একটি জ্যাম পূর্ণ রাস্তা এবং এই জ্যাম -এ বহু ধরনের চার চাকা বাস এবং স্কুটি এবং মোটরসাইকেল -এ মানুষেরা দাঁড়িয়ে আছে।

এই রাস্তার সাইডে ফুটপাতে কিছু মানুষ যাওয়া আসা করছে। এবং এই ফুটপাতে কিছু রাস্তার লাইট ও রয়েছে।

অস অসট্রিচ দুটো গ্রীন কালারের ছবির সঙ্গে গাছপালা ও ঘাস আছে।

এটি গোপাল গন হাসপাতাল ।হাসপাতাল -এর সামনে একটি সাদা চারচাকা ও তার অপোজিট সাইড -এ।

এবং এখানে একটা পাঞ্চিং ব্যাগ রয়েছে এবং একটা সুসজ্জিত করে রাখা হয়েছে।